অনেক দূরে গাছপালা আছে তারপরে গাছপালার ওইখানে টেন ও যাচ্ছে।

নদীতে লোক চান করছে কেউ দাঁড়িয়ে আছে কেউ বা এদিকে ইস্কুটি -তে বসে আছে।

একটা খুন্তি আছে কাঠের খুন্তিখুন্তির ওপরে একটা ছেলে উপরের দিকে মুখ করে হাত দিয়ে পেছনে দাঁড়িয়ে আছে।

ও কিছু ল্যাম্পপোস্ট আছে ল্যাম্প পোস্ট -এ অনেক আছে আরে পিছন দিকটা অনেক কেউ উম তে --

জামায় রং হচ্ছে কালো আর প্যান্ট এর রংও হচ্ছে কালো আর জুতোর রংও কালো ।

চেয়ার -এর রং হচ্ছে বাদামি ও একটি মেয়ে বসে আছে।

বাড়ি বাড়ির রং গেট -এর রং হচ্ছে লাল আর পাশে দুটো পাঁচিল দেওয়া আছে পাঁচিলের রং হচ্ছে ছাই ছাই ।

বেরী লাইব্রেরী টা অনেক রকমের বই দেখা যাচ্ছে। শোকেস এর ভেতরে আছে।

ও ঊম বইটির রং হচ্ছে লাল নীল সবুজ ও হলুদ। মেঝোটির রং হচ্ছে সাদা।

যেরম আকাশী ও সাদা ও আবার আকাশীর মধ্যে হলুদ--

এটি একটি বিল্ডিং । বিল্ডিং -এর আ পাশে একটা লোক দাঁড়িয়ে আছে আকাশী কালার -এর জামা পরে।

অনেক সাইকেল ও বাইক দাঁড় করানো আছে। সাইকেল -টি ঊম এই সাইকেল এ দাঁড়িয়ে আছে।

এই গেট - এর রং আছে। গেট - এর পাশে একটি ল্যাম্পপোস্ট - র মতোন আছে। আর গাছপালাও আছে ।

দুধ দুধ-ধ দ ভাব আর তার উ একটা ল্যাম্প পোস্ট আছে।